সাদার মধ্যে নীলের মধ্যে সাদাতে লেখা কানাড়া ব্যাঙ্ক বলে দেখতেই পাচ্ছি নিচে দুটি গেট ও দেখা যাচ্ছে একটি সাইকেল ও দেখা যা --

হলুদ কালার এর এবং দেখতে পাচ্ছি আ দূরে একটি সবুজ বিল্ডিং ও দেখা যাচ্ছে এবং পাশে রেল লাইন ও দেখা যাচ্ছে এবং রেল লাইন এর ইলেকট্রিক এর যে পোর --।

ব্রাঞ্চ ও আমরা দেখতে পাচ্ছি এবং সামনের রাস্তায় দেখতে পাচ্ছি একটা সাদা অ্যাম্বাসেডর দাঁড়িয়ে এবং কিছু লোক ও দাঁড়িয়ে।